এখানে একটি গাছের বাগান বাগানে উম একজন ব্যক্তি উম ওষুধ তু দিচ্ছে--

এখানে সুন্দর সাজানো বে-শ। জলের মধ্যে তার ভিত উপরে উঠে আছে তিনটি কচ্ছপ।

এখানে এখানে আমরা দেখছি-ই যে জলের উ-ম-ম মধ্য দিয়ে কার গুলি যাচ্ছেখুব জল হয়ে গেছে। রাস্তার উপর জল জমে গেছে । এক হাঁটু জলে একজন হাঁটি আসছে--